হ্যাঁ মা

শোনো না. আমি একটা সমস্যায় পড়েছি. আজকে না আমি আহ শুক্তো রান্না করতে চাইছি। কিন্তু শুক্তোটা কি করে রান্না করবো? সেটা যদি একটু বলে দাও তাহলে খুব ভালো হয় দেখো শুক্তো তে অনেক রকম আনাজ লাগে হ্যাঁ সবজি তো সবজি গুলো তো আগে আহ জড়ো করতে হবে আর কি কি নেবে এই সবজি তে এই শুক্তো তে তবে অনেক কিছু যে লাগবে বলে সবই দিতে হবে তার কোনো মানে নেই কিছু কিছু কম হলেও চলবে main শুক্তো রান্নার হচ্ছে তোমার বেগুন, ডাঁটা, কাঁচকলা, আলু, বড়ি এ মুলো দিলে ভালো হয় হ্যাঁ তাহলে মানে স্বাদটা ভালো হবে এরকম কতগুলো সবজি নিয়ে ভালো করে লম্বা সবজি মানে শুক্তো রান্নার সবজি কাটতে হয় লম্বা লম্বা করে. হ্যাঁ করলা তো চাই করলা তো আগে দরকার আহ বলো কি কি সবজি গুলো প্রথমে দেব এগুলো একটু বলে দাও। করলা, হুম। বেগুন, হুম। কাঁচকলা। হুম। আর ডাটা , বড়ি এই যে ডাটা গুলো কিরকম ডাটা নেবো? সরু ডাটা হলে ভালো? নাকি একটু মোটা নাটা হলে ভালো। কিরকম? না মাঝামাঝি। খুব সরুও না। খুব আর কি। শাঁসওয়ালাও নয়। মাঝামাঝি।

দুটোই চলে তো শুক্তো সবজি তো আর করলা হলে বেশি লম্বা লম্বা ভালো লাগে আর উচ্ছে গুলো তো ছোট ছোট হয় করলাই ভালো আহ শুক্তো বললাম না শুক্তো সবজিটা একটু লম্বা লম্বা করে কাটতে হয়। তো সেই হিসেবে করলাটাই ভালো। আচ্ছা। তো সবজিগুলো ভালো করে ধোবে বা ধুয়ে কেটেও ধুতে পারো। ধুয়েও কাটতে পারো। আহ তো ধুয়ে কাটলে তোমার ভালো হয়। সবকিছু ভালো থাকে আর কি। আর কেটে ধুলে আর ইয়ে টা চলে যায় আর কি। যাই হোক। হ্যাঁ, হ্যাঁ। পুষ্টিগুণটা চলে যায়। তো, ধুয়ে গোটা সবজি ধুয়ে কাটা ভালো কাটবে, লম্বা লম্বা করে কাটবে। প্রথমে কি করলাটা আহ ভালো তেলেতে ভেজে তুলে রাখবে।

সেগুলোকে সবই ছাকা তেলে ভাজবো নাকি?

দেখো ছাকা তে। হ্যাঁ বল

সর্ষের তেলে ভালো হয়। আচ্ছা। সর্ষের তেলে ভালো হয় আর ছাঁকা তেলে ভাজার দরকার নেই। এখন তো সব স্বাস্থ্য সচেতন অতো তেল খাওয়া তো ভালো নয়। তুমি করোলাটা একটু তেল দিয়ে ভেজে তুলে রাখবে তারপরে

কম কম কম কম তেল ব্যবহার করবে। তারপরে করলা তুলে রাখবে করলা তার তেলটা তো। করলা ভেজে তুলে রাখবে তেলটা যদি থাকে ঢেলে রেখে দেবে কেননা ওই তেলে আবার বড়ি ভাজলে বড়িটা তেতো হয়ে যাবে। ঠিক আছে

এটা তো আমার মাথায় ছিল না তাই তো। হ্যাঁ। করলার তেলে অন্য কিছু ভাজলে সেটাও তো আবার তেতো হয়ে যাবে। হ্যাঁ তেতো হয়ে যাবে। আর সেক্ষেত্রে তুমি আগে বড়িটা ভেজে রাখতে পারো। তারপরে করোলা ভাজতে পারো। এরকম করতে পারো। বড়ি ভাজতে তো বড্ড বেশি তেল লাগে হ্যাঁ বড়ি ভাজতে বড্ড বেশি তেল লাগবে ওইখানটায় একটু কিছু করার থাকবে না ওটা ভাজতেই হবে একটু। আর তা না হলে তুমি এই কাজ করতে পারো বড়িটা না এমনি শুকনো কড়া তে একটু নাড়াচাড়া করে তারপরে তেল দিলে তাহলে অতটা তেল টানে না হ্যাঁ। তুমি একটু শুকনো কড়ায় । হ্যাঁ। শুকনো কড়াই বড়িটা একটু নাড়াচাড়া করে নেবে। তারপরে দেখ দেখবে একটু রং ধরেছে। তখন একটু তেল দেবে। তাহলে একটু তেলটা কম লাগবে। হ্যাঁ বড়ি তুলে রাখবে। করোলা ভেজে রাখবে। রেখে এবার করাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবে। আর রাঁধুনি তোমার শুক্ত তে রাঁধুনি দিতেই হয়।

রাঁধুনি দেবে ফোড়ন, মেথি দেবে, ফোড়ন আর রাঁধুনি মেথি দিয়ে তারপরে তোমার ওই একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, তেল দিয়ে এবার মানে যে সবজিগুলো আরো আছে প্রথমে আলুটা দেবে. লম্বা লম্বা করে আলু কাটবে. কেটে আলুটা দেবে. একটু ভাজা ভাজা হলে তারপরে ডাঁটা কিন্তু দেবে না. ডাঁটা আর বেগুনটা পরে দেবে. ঠিক আছে? ওই মুলো, আলু আর সবজিতেও বেশি কিছু থাকে না মানে রাঙা আলু ও তো দিতে পারি. হ্যাঁ হ্যাঁ. রাঙা আলুটাও দেয় শুক্তো তে. দেখো অনেক কিছু দেয়, যদি না তোমার ঘরে থাকে, এগুলো দিয়েও শুক্তো হয়ে যায়। ভালোও খেতে হয়। ঠিক আছে। রাঙা আলু থাকলে দেবে সে তো ভালো রাঙালু দেয় বরবটি দেয়. অনেক কিছুই দেয় শুক্ত তে শুক্তো মানে বেশ একটা পুষ্টিকর খাবার. আচ্ছা. গরমের দিনেও বেশ এটা ভালোও লাগবে.

গরমের দিনেও বেশ এটা ভালোও লাগবে

তো তারপরে বলো শুকনো লঙ্কা তা দিলাম কড়াইতে মেথি দিলাম. আর রাঁধুনি দিলাম. হুম. আর কী দিলাম. ভুলে গেলাম আর শুকো লঙ্কার তেজপাতা. সর্ষের তেল. আর মেথি রাঁধুনী, ফোড়ন দেবে. ফোড়নটা বেশ একটু নাড়াচাড়া করবে. একটু বেশ

আচ্ছা. শুকনো লঙ্কাটা কি দিতেই হবে? তোমার নাতি তো আবার খেতে পারবে না ছোট বড় হ্যাঁ তা ভাল লাগবে

দিলেও ভালো শুক্তো অতো লঙ্কা দেয় না এমনি মশলা টসলা করে অনেক ইয়ে পড়ে তো যাই হোক দিয়ে নাড়া চড়া করে হ্যাঁ তারপরে তোমার একটু ভাজা ভাজা হলে একটু জল ঢেলে দেবে আর আর জল ঢেলে দেবে ওই সর্ষে বা তারপরে ইয়ে দেবে বাটনা দেবে যেমন ধরো সরষে তারপরে সরষেটা দিতেই হয় শুক্তো তে হ্যাঁ সরষে পোস্ত এগুলো পরিমাণমতো নেবে তোমার যেমন সবজি যেরকম এটা কি সমান সমান? সরষে আর পোস্ত কি ওটা কি?

সর্ষে পোস্ত সমান সমান পোস্ত একটু বেশি নিলেও ক্ষতি নেই. কিন্তু সর্ষে বেশি নিলে তেতো হয়ে যাবে. ঠিক আছে সরষেটা শুক্তো তে দিতে হয় নাহলে taste আছে মানে স্বাদ আছে না তবে এ করবে তোমার পোস্ত বাটা টা বেশি দিলে কিছু অসুবিধে নেই

তারপরে তো নুন দেবে. নুন দেবে. আর নুন দিয়ে যখন মানে গলাগলা মানে অনেকটা ফুটে যাবে. তার আগে বড়িটা দিয়ে দেবে. ঠিক আছে? হুম. হুম হুম. বড়িটা দেবে বড়ি দেবে. তারপরে করলাটা একদম শেষে দেবে আর বলা হয়ে গেলে তখন একটু না আগে দুধ একটু গরম করে রেখে দেবে. শুক্তো তে তো একটু দুধ দিলে ভালো হয়. আর হলুদ দেবেন না শুক্তো তে, হলুদ দেওয়া চলে না. আচ্ছা আর আহ এবার দেবে দুধ দেবে দুধ দিয়ে মানে ভালো করে ফুটে গেলে সবজি বেশ সেদ্ধ হয়ে যাবে. আর বড়িটা তো খানিক আগে দিতে হবে. দেখ ঘরে তৈরির বড়ি হলে একটু আগেই দিতে হয় সব বড়ি তো সমান করে করা যায় না. আর যেগুলো কেনা বড়ি ওগুলো সহজেই গলে যায়. সেরকম বুঝে ঘরের তৈরি বড়ি হলে একটু আগে দেবে. আর কেনা বড়ি হলে একটু পরে দেবে. আচ্ছা আচ্ছা দিয়ে না বানানো হয়ে গেলে হুম শুক্ত হয়ে গেলে ওই যে বললাম দুধ দেবে একটু. তারপরে চাপা দেবে. তারপরে একটা মশলা ভাঁজ ভাজা মশলা দেবে. পাঁচ ফোড়ন. তাকে না শুকনো খোলায় ভেজে নেবে হুম হুম ভেজে নিয়ে ওটা গুঁড়িয়ে নেবে. আর শুক্তো তে একটু চিনিও দিতে হবে. ঠিক আছে. না হলে আবার ঠিক হবে না. শুক্তো তে একটু চিনি দিতে হবে. চিনি দিয়ে তারপরে বেশ মাখামাখা হয়ে গেলে যেমন ঝোল রাখবে তুমি যেমন তোমার বাড়িতে লোক আছে সেই পরিমাণ তুমি বুঝে করবে কতটা একটু ঝোল রাখবে না একটু শুকনো শুকনো খুব শুকনো শুক্তো তো শুকনো হয় না কেউ মাখা মাখা খায়

হ্যাঁ হ্যাঁ ভাত দিয়ে ভাত দিয়ে . হ্যাঁ ওটা তো প্রথম পাতে খাওয়া হবে. তো ওইগুলো দেবে. দিয়ে তারপরে একটা মশলা হ্যাঁ ঘি তো নামানোর আগে দিতেই হবে. আমি বলছি. ও তো এখনো বলছি না. পরে বলছি. এখন হ্যাঁ তোমার পাঁচফোড়নটা ভাজবে. পাঁচফোড়নটা ভেজে শুকনো খোলায় ভেজে নিয়ে একটু গুঁড়ো দি. হ্যাঁ. একটু গুঁড়িয়ে, আর ওই এর শুক্তো ওপরে দেবে. তারপরে ঘি দেবে, ঘি দিয়ে, চাপা দেবে আচ্ছা. চাপা দিয়ে এবারে তুমি যখন খাবে তখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট একটু চাপা দিয়ে রাখলে ভালো হতো না তো. না না গরম সব ঘি দেওয়ার পরে আর গরম করলে আবার সেই taste চলে যাবে কোন মশলা আচ্ছা গরম করার দরকার নেই